আমরা দেখতে পাচ্ছি সামনের বিল্ডিংটির নিচে অনেকগুলি বাইক দাঁড় করানো রইছে এবং একটি লোক সেখান দিয়ে হেঁটে যাচ্ছে।

এখানে আমরা দু তিনটি বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছেলে-পেলে খেলছে তারা ক্রিকেট ।

দোকানটির সামোনে আরো কিছু বস্তা এবং একটি গাছের টব রাখা রয়েছে।

যেগুলো ফাড়াই করা হয়েছে সাইড -এ আমরা অনেকগুলো গাছের বড় বড় টুম দেখতে পাচ্ছি।